বাসের সামনে কয়েকজন মানুষ খাড়া আছে।

আমনে দুটা মূর্তি খাড়া রাখা রয়েছে।

মইধ্যে শান্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট লেখা রয়েছে।

দোকানের তাকের মধ্যে স্প্রাইট আরও জলের বোতল রাখা রয়েছে।

ওই রোডের মইধ্যে একজন মানুষ খাড়া রয়েছে।

দেওয়ালের মধ্যে একটা দরজা দেখতে পাচ্ছি।

দোকানের সামনে তিনজন লোক দাঁড়িয়ে আছে।

এখানে অনেক বড় একটা ফাংশন চলতাসে।

এখানে একটি ক্রেট শিখানোর জাগা দেখতে পাচ্ছি।

কয়েকজন হোয়াইট শার্ট কালা প্যান্ট সাদা সক্স পরে পড়ে আছে।

থাকার মইধ্যে একটা থেলের ট্যাংকির গাড়ি খাড়া আছে দেখতে পাচ্ছি।

আরো কয়েকটি হরলিক্সের ডিবা রাখা রয়েছে।

দেওয়ালের মধ্যে গ্রিল লাগানো রয়েছে।